ওদিকেও একটা মিস্ত্রি কাজ করছে। বিম তুলছে বালি সিমেন্ট দিয়ে ইট রয়েছে অনেকগুলো ।

এটা একটা দোকান। দোকান টা খুব সুন্দর দেখতে লাগছে। সাইড এ অনেক গুলো গ্লাস রাখা রয়েছে।

এটা দেখতে খুবই সুন্দর লাগছে সামনে বড় বিল্ডিং করা হয়েছে পাথরের যেন মনে হচ্ছে একটা পাথরের গোলা।